অনেকগুলি সোট বড়ো গাস দেখা যাচ্ছে।

বা কাঠের আলমারিতে অনেকগুলি জিনিস রাখা রয়েসে।

আরো কয়েকটা বেনার টাঙানো রয়েসে।

এগুলি চেয়ার ও ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি।

শিলিং -এর উপরে অনেকগুলি সাদা রঙের জলন্ত ভল দেখা যাচ্ছে-এ।

কালো রঙের কয়েকটা চেয়ার দেখতে পাচ্ছি।

উপরের বোটটিতে -টিতে কিছু ইংলিশ দিয়ে লেখা রয়েসে।

অনেকগুলি মিষ্টি রাখা রয়েসে ।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

অনেকগুলি সিপ্সের প্যাকেট দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো দোকান দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি সাদা রঙের জ্বলন্ত ভলভ রয়েছে।

অনেকগুলি বাসনপত্র লক্ষ্য করা যাচ্ছে।

মাঠে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাল রয়েছে।

কয়েকজন বাচ্চাকে যোগা করতে দেখতে পাচ্ছি।

অনেকগুলি বস্তা লক্ষ করা যাচ্ছে।

হলুদ রঙের চেয়ার একটা রয়েসে।

উপরে একটা সাদা রঙের লাইট দেখা যাচ্ছে।

দেওয়াল একটা সাদা রংয়ের টেবিল ফ্যান রয়েসে।

এখানে একটি সাদা রঙের এ_সি দেখতে পাচ্ছি।

একটা বড়ো ইনজিবি দেখতে পাচ্ছি।

লাল ও নীল রঙের অনেকগুলি বোতল রয়েসে।

সোট বড় অনেক গুলি গাছ রয়েসে।

এখানে একটা বড় ফ্যাক্টরি আসে।

ছোট বড় অনেকগুলি গাস রয়েসে।

হলুদ ও লাল রঙের ফুলের মালা রয়েসে।

বড়ো একটা পাহাড় দেখা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

অনেকগুলি ফুলের টব রয়েসে।

নিচে-এ অনেকগুলি কাগজের টুকরো মাটিতে পড়ে রয়েসে।

দেওয়ালে কয়েকটা ব্যানার টাঙানো রয়েসে।

উপরে অনেকগুলি কাপড় ঝুলানো রয়েসে।

রাস্তার মধ্যে কয়েকটা অটো লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

অনেকগুলি ফুলের গাস লক্ষ করা যাচ্ছে।

মানুষটির মাথায় একটি সাদা রঙের হেলমেট রয়েসে।